বিনয় বাবুর মেজাজ আজ বেশ ফুরফুরে সদ্য office এ promotion পেয়েছে। অনেক টাকা মাইনে বেড়েছে এই promotion টার জন্য বিনয় বাবু বিগত সাত বছর ধরে office এ আদা জল খেয়ে লেগেছে ক্রমাগত চেষ্টা করছে Mount Everest জয় করার চেয়েও কষ্টকর বড় সাহেবের মন জয় করে করতে। বড় সাহেবের মন যেটা মুখের কথা নয় রীতিমতো তপস্যা লাগে সুবিনয় বাবু সাত বছর ধরে রীতিমতো সেই তপস্যায় মগ্ন ছিলেন। ভাগ্যের ওঠানামা চলছে দিনের পর দিন বড় সাহেবের বর করা কথা হাসিমুখে হজম করেছেন আবার কালে ভদ্রে যখন বড় সাহেবের প্রশংসা কপালে জুটেছে তখন সুবিনয় বাবু বিনয়ের সুরেই বলেছিলেন কি যে বলেন sir

পেরিয়ে সুবিনয় বাবু কে শুনতে হয়েছে গিন্নির কত মুখঝামটা কিন্তু সে সময় এখন অতীত তপস্যার ফল আজ মিলেছে হাতে নাতে সুবিনয় বাবুর মুখে তাই বিজয়ের হাসি office থেকে বাড়ি ফেরার পথে বাজারের নামই দোকান থেকে গিন্নির জন্য শাড়ি কিনেছেন ।রাতে আয়েশ করে খাবেন বলে এক হাঁড়ি মিষ্টি ও কিনেছেন। এখন পাশের seat বসে গুনগুন করে গান গাইছেন ।এমন সময় বাসটা signal দাঁড়াতে খুব হইচই শোনা গেল সুবিনয় বাবু দেখলেন জনা দশেক ছেলে

আর বাকিরা সেই trophy বাহক কে ঘিরে উল্লাস করতে করতে চলেছে । বোঝা গেল কোন ফুটবল tournament জিতেছে তাই সকলে আনন্দে মশগুল সুবিনয় বাবুও ব্যাপারটা বেশ উপভোগ করলেন অর্থাৎ তার মনে হল আচ্ছা ওদের বয়সে আমি কি করেছি সুবিনয় বাবু আকাশ পাতাল ভাবলেন কিন্তু আর college জীবনটা যে কিভাবে কেটেছে তা ঠিক মনে করতে পারলেন না ভাবলেন সত্যিই তো এমন একটা তরতাজা বয়স সেই হুট করে পেরিয়ে গেল আর তিনি টেরই পেলেন না না কাল থেকে রোজ দুবেলা ব্রাহ্মী শাকের রস খেতে হবে। এমন সময় সুবিনয় বাবু শুনতে পেলেন পেছনের seat এ বসে থাকা এক বয়স্ক যাত্রী mobile এ কাউকে বলছেন পরো বাবা দিনরাত শুধু পড়ো এইতো নিজেকে গড়ে তোলার বয়স কোন দিকে না তাকিয়ে চোখ কান বুঝে শুধু পড়ে যাও।

college এর পাঠ্য বইয়ে মুখ বুঝে দিনে চব্বিশ ঘণ্টার মধ্যে ষোলো সতেরো ঘণ্টা কেটে যেত তারপর খেতেন আর ঘুমাতেন পড়া খাওয়া আর ঘুম। এই ত্রিকোণের বাইরে আর বিরতি পারেনি । পড়ার ঘরে দেওয়ালে সাদা কাগজের বড় বড় অক্ষরে লিখে টাঙিয়ে রেখেছেন অধ্যায়নে তব ছাত্রদের তপস্যা। ছেলেগুলোর অনাবির আনন্দ দেখার পর তিনি ভাবতে লাগলেন সারা জীবন কেবল তপস্যাই করে গেলেন school এ college এ এখন আর office এ আনন্দ করতে পারলেন কই এখন সুবিনয় বাবুর বয়স চল্লিশ পেরিয়েছে সেই তরতাজা জোয়ান বয়স আর ফিরবে না তাই আজ তার মনে হল যে জীবনে লেখাপড়া করা যেমন জরুরী তেমনি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করাটাও দরকার। সুবিনয় বাবুর বন্ধু কোন কালীন ছিল না এখনো নেই বাসের চাকা গড়াতেই সুবিনয় বাবুর কাটলো ছেলেগুলোর উল্লাস মিলিয়ে যাচ্ছে দূরে সুবিনয় বাবুর bag এ টাকা ভর্তি মাইনের খাম তিনি ভাবলেন টাকা দিয়ে কি হারানোর সময় কেনা যায় এত কিছু ভেবে ভেবেই সুবিনয় বাবুর মনটা খুবই মিলিয়ে গেল জিনিসটা পাঞ্চে বোধহয় হতে লাগলো তার মনের মধ্যে কেবল গোড় পাক খাচ্ছে একটাই ইচ্ছা আবার যদি ফিরে পাওয়া যেত সেই হারানো বয়স তাহলে একটু আনন্দ করে নিতে পারতেন। সুবিনয় বাবুর হটাৎ খেয়াল হল যে bus তার stop ছাড়িয়ে বহুদূর চলে এসেছে বাস থামিয়ে তিনি গুড় গুড় করে রাস্তায় নেমে পড়লেন। নেমে খেয়াল হল তাড়াহুড়োয় ছাতাটা বাসেই ফেলে এসেছেন জিভ কেটে আকাশের দিকে তাকান নেমে দেখলেন নীল আকাশ কালো করে জল ভরা মেঘে কাক ভেজা হয়ে সুবিনয় বাবু ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন তারপর পা পিছলে কাদার মধ্যে লম্বা হয়ে গেলেন। গিন্নির নতুন শাড়ি ভিজে নেতা হাড়ি ভেঙে গিয়ে লেডিকিনি মিষ্টিগুলো সব কাদায় পড়ে গেছে। সদ্য promotion এ প্রাপ্ত সুবিনয় বাবু মলিন মুখে কর্দমাক্ত কলবরে

সুবিনয় বাবু তড়িঘড়ি বাগানে গিয়ে দেখলেন জামরুল গাছটার আট হাত দূরে ভিজে মাটিতে একটা গর্ত হয়েছে। আর সেই গর্তে কালো মত কি যেন একটা পরে সুবিনয় বাবু হ্যাঁ জিনিসটা কুড়িয়ে নিয়ে এসে দেখলেন চকচকে কালো পাথর এমন পাথর তিনি কখনো দেখেননি ভাবলেন তবে কি আকাশ থেকে উল্কাপাত হল যদিও চাঁদ তারা উল্কা ধুমকেতুর প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না তাই পাথরটাকে তেমন আমল না দিয়ে ছুড়ে ফেললেন কিন্তু গুনাখরেও করে ও টের পেলেন না যে

স্ত্রী শান্তার কাছে নিজের অবস্থার কথা বর্ণনা করতে করতে ভিজে জামাটা ছেড়ে সোয়ার ঘরের দরজার কাছে ফেললেন প্রাণীটা তাদের অগোছরে জামার pocket থেকে বেরিয়ে কুচি কুচি পায় ঘরের ভেতর ঢুকে গেল রাতে বিছানায় শুয়ে ও সুবিনয় বাবু হাউ তাস করছেন জোয়ান বয়সটা তার কিভাবে আর কাঁচকলা দেখিয়ে চলে গেল হঠাৎ উফ বলে তাকে বিছানায় উঠে বসতে হল । অন্ধকারে তার ডান হাতের তর্জনীতে কি যেন কামড়েছে বুঝলেন মশা নয় তার চেয়ে ও জবরদস্ত কিছু পাশেই শান্তা অগরে ঘুমাচ্ছে সুবিনয় বাবু বালিশের তলা থেকে torch টা বের করে দেখেন একটা পোকা তার তর্জনীর মাথায় কামড়ে ধরে বসে আছে এমন আজব আকৃতির পোকা সুবিনয় বাবু কোশমিন কালেও দেখেননি পোকাটার মাথাটা পিঁপড়ের মতো আর দেহটা তেতুল বিচের মত। মাথার ওপরে এক জোড়া সুর, দুলছে সুর দুটো সোনালী রঙের torch র আলোয় বেশ চক চক করছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল পোকাটার গায়ের রং ক্ষণে ক্ষণে বদলাছে এই লাল তো এই সবুজ এই বেগুনি তো এই নীল সুবিনয় বাবুর ছোট বেলায় পোকামাকড় ধরার বাতিল ছিল পোকা ধরে ধরে কাঁচের শিশিতে জমিয়ে রাখতেন খাটের পাশের table এ একটা ফাঁকা শিশি পড়ে আছে দেখে সুবিনয় বাবু পোকাটাকে আঙ্গুল থেকে ছাড়িয়ে ওই শিশির ভেতরে ভরে রাখলেন safety pin দিয়ে শিশির ঢাকনাটা jar টা ফুটো করে দিলেন যাতে পোকাটা নিঃশ্বাস নিতে পারে তারপর ওই আঙুলের উপর আলো জেলে দেখলেন যেখানে পোকা কামড়ে ছিল তার খানিকটা ছাল ও উঠে গেছে কিন্তু জ্বালা যন্ত্রণা বোধ হচ্ছে না সুবিনয় বাবু ছালটা তুলে ফেলার জন্য টানলেন আঠা আঙুলের লাগলে শুকিয়ে যাওয়ার পর যেভাবে উঠে আসে ঠিক সেই ভাবেই ছালটা আঙুলের মাঝ বরাবর উঠে এলো এবারও সুবিনয় বাবু কোন ব্যথার অনুভূতি টের পেলেন না শুয়ে শুয়ে দেখতে লাগলেন শিশির মধ্যে পোকাটা জোনাকির মতো জ্বলছে দেখতে দেখতে তার দু চোখের পাতা বুঝে এলো পরদিন সকালে ঘুম ভাঙার পর সুবিনয় বাবুর মনে হল তার গায়ের উপর কি যেন একটা চাদর জড়ানো হয়েছে অথচ তিনি গতরাতে চাদর নিয়ে শুতে যাননি ঘুমের ঘোরে গায়ের উপর যেটা ছিল সেটাকে সরিয়ে তিনি বিছানা থেকে নামলেন তারপর বাথরুমে গিয়ে মুগ ধুয়ে প্রতিদিনের অভ্যাস অনুযায়ী গোঁফটা সামান্য ছাঁটলেন

দুচোখ রোগরে আয়নার দিকে ভালোভাবে তাকিয়েই চমকে উঠলে সুবিনয় বাবু যাকে দেখলেন তিনি তো তিনিই নন তবে মুখটা সেই আগের কুড়ি বছরের মতো অর্থাৎ তিনি নিজের জোয়ান বয়সের চেহারাটা স্পষ্ট আয়নাই দেখতে পাচ্ছেন প্রথমে তিনি ভাবলেন বোধ হয় এখনো তার ঘুম ঠিক মতো আমি কিন্তু একটা মাছি জানলা দিয়ে গোলে তার গায়ে এসে বসলো যখন সে সুরসুরি দিতে শুরু করল তখন সে একশ শতাংশ সঠিক হলেন যে তার তো কিন্তু সজাগ আছেন তবুও তিনি ঠিক দেখছেন না ভুল তা শান্তাকে দিয়ে যাচাই করাবেন বলে শোয়ার ঘরে ফিরে এসে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল । খাটে শান্তা ঘুমাচ্ছে আর তার পাশেই যে বস্তুটা পড়ে আছে সেটাকে আস্ত একটা মানুষের খোলস বলেই মনে হচ্ছে সাপ যেমন খোলস ছাড়ে দেহের একটা খোলস তেমনি পড়ে আছে বিছানায় কিছু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

এই হল fast part এর আবার পরের part ও আসবে পরে এবং পরে আপনাদের বলাও হবে Hello সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছো?

এইতো বন্ধু আলহামদুল্লিয়াহ ভালো আছি। তুমি কেমন আছো? এইতো আলহামদুল্লিয়াহ বন্ধু দিনকাল কেমন যাচ্ছে? এইতো বন্ধু যাচ্ছে আলহামদুল্লিয়াহ ভালো। তোমার দিনকাল কেমন কাটছে? এইতো আলহামদুল্লিয়াহ, বন্ধু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার ছিল?